আমরা এখানে দেখতে পাচ্ছে উপরে একটি পোস্টটার টাঙ্গানো আছে বাইরে অনেকগুলি লাইট জ্বলছে ভেতরে লাইট জ্বলছে একটি লোক দাঁড়িয়ে আছে। ভেতরে একটা পোস্টটার দেখা যাচ্ছে ভেতরে উ অ্যা কিছু একটা দেখা যাচ্ছে যে ঠিক দেখা যাচ্ছে না।